ধূসর রঙের প্যান্ট পড়া বাঁহাতে ঘড়ি পড়া আর মাথায় সাদা টুপি পড়া একটা লোক হাত জোর করে দাঁড়িয়ে আছে।

আর মাঝখানে আর বাঁদিকে ছোটছোট কিছু গাছ আর ঘাসপালা রয়েছে আর এছাড়াও--

এটা একটা রাস্তার ছবি। এই রাস্তায় একটা লাল রঙের বাইক চলে যাচ্ছে। তার ব্যাগ -টার মধ্যে অনেক ব্যাগ ঝোলানো আছ। কালো রঙের একটা--

চাঁদের মধ্যে একটা ঘোড়া রয়েছে আর একটা ঘোড়ার পিঠে একটা মানুষ রয়েছে

আ দেবশান হাউসিং ইম্প্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেড আরো কিছু লেখা রয়েছে।

এই ছবিটার ডান দিকে একটা মন্দির রয়েছে। মন্দিরের চূড়াটা লাল রঙের। আর মন্দিরের দেওয়াল আর অ পিলার -গুলো--

এটা একটা ঘরের ছবি এই ঘরের দেওয়ালটা হলুদ রঙের আর মেঝেটা সাদা রঙের মার্বেল দেয়া করা--

আ গাড়িটার দুটো হেড লাইট রয়েছে। আর সামনের দিকে একটা মড গাট রয়েছে ।

আর দুটো লুকিং গ্লাস রয়েছে | লুকিং গ্লাস গুলো সিল স্টিল কালার -এর আর গাড়িটার মাথায় একটা মাল বহ--

পতঞ্জলি আহ প্রকৃতিকা আ- আশীর্বাদ।

আ অফিস এর উপর একটা ঘড়ি রয়েছে আর তার নীচের তলায় একটা কালো বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে--

পুষমাণ্ডি দক্ষিণ দিনাজপুর আর দুটো মানুষ রয়েছে কিছু সাইকেল রয়েছে।

এটা একটা বিশাল বড়ো মাঠের ছবি এই মাঠে খাঁপছাড়া খাঁপছাড়া কিছু যায়গায় ঘাস রয়েছে।

মাঠের দু সাইড -এ সাইড -এ অনেক ঘর বাড়ি রয়েছে আর বড়োবড়ো গাছপালা রয়েছে।

আ সেই গুহাটার গেট -এ-এ-র মধ্যে সাদা রঙের কিছু দিয়ে সাজানো রয়েছে।

এটা কোনো একটা রাজবাড়ির ছবি। এই রাজবাড়ির আ রংটা অফ হোয়াট কালার -এর।

আঃ দুটো ফুট ব্রিজ রয়েছে। আর এখানে টিন -এর চাল করা ছাউনি রয়েছে। আর একটা গোল মতোন বোর্ড -এ লেখা রয়েছে যে পোস্ট নাম্বার টুয়েলভ ।

এখানে দুই দিকে বেলুন -এর থাক করা রয়েছে। তার মাছখানে টুল এ।

এটা একটা স্কুল এর ছবি। এই স্কুল এর মধ্যেই ছটা আট নটা পিলার রয়েছে ন দশটা। এই স্কুল এর রঙটা লাল আর কমলাতে মেশানো।

এটা ছোটখাটো একটা ঝর্ণার ছবি। এই ঝর্ণার ওপরের জলটা স্থির ম বলে মনে হচ্ছে।